এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমরা একটা বড়ো নরি দেখতে পাচ্ছি যেটি জলে ভরা।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটি নদীকে দেখতে পারছিএটি জলে ভরা নদীটির পাড়ে আমরা কয়েকজন ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি।

একটি লোককে দেখা যাচ্ছে নদীর ধারে বসে থাকতে। আমরা কয়েকটি পশু কেউ দেখতে পাচ্ছি। নদীর পাড়ে তারা ঘাস খাচ্ছে।

পুকুরের দুই ধারে অনেক বড় বড় গাছকে দেখা যাচ্ছে এবং দুই পারে আমরা অনেক সবুজ ঘাস কেউ লক্ষ্য করতে পারছি--

এই যে ছবিটি আমরা লক্ষ্য করতে পারছি এই ছড়িতে আমরা একটি নৌকো কে লক্ষ্য করতে পারছি।

এইযে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটি বড় মাঠ কে দেখতে পাচ্ছি এবং পুরো মাঠটি সবুজ ঘাসে ভরা।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি | এই ছবিতে আমরা একটি নদী কে দেখতে পাচ্ছি পানিতে একটি নৌকো আছে এবং অনেক শ্যাওলা জ জমে আছে নদীটিতে ।